এইতো একটু শীতের ঠান্ডা জনিত সমস্যায় আক্রান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা ঠান্ডা লেগেছে আপনার? জি আপনার অবস্থা কি?

এখন মোটামুটি আল্লার আল্লার রহমতে আলহামদুল্লিয়াহ সুস্থ। তাহলে আপনি কি কিছু ওষুধ খেয়েছিলেন? নাকি আহ কি করছেন? আমি ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম। নিজে কিছু homemade remedies use করেছিলাম। সব মিলিয়ে আরকি সুস্থ হয়ে গিয়েছি। ডাক্তার কি ওষুধ দিয়েছিলো মনে আছে কি? ডাক্তার ওখানে আপনার আমার তো কাশি হয়েছিল আমাকে বাসক সিরাপ দিয়েছিলো, আর সিস্টোসিনাডিন আর দিয়েছিল, হলো হিমানটুলুকাস ten.

আমিতো তিনদিন খেয়েছি। তিনদিন খেলে এখন একটু better result পাচ্ছি আমি ঠিকাছে আমি ওষুধ খেতে চাচ্ছি না আমি প্রাকৃতিক কিছু নিতে চাচ্ছি আপনার কি ধারণা আছে কিছু?

রসটা খেতে পারেন। আদা দিয়ে চা খেতে পারেন। আপনি আদা, লবঙ্গ এগুলো দিয়ে গরম পানি করে এগুলো আপনি একটা বাস্পটা ওর থেকে যে বাষ্পটা আসে ঐটা আপনি নাকে নিতে পারেন। তাহলে কিছুটা আপনি সস্থি feel করবেন ভালো লাগবে। ধন্যবাদ আপনি দীর্ঘ পরামর্শের জন্য। নিয়ে অনেক অনেককিছু জানেন তো আপনি। জি মোটামুটি আরকি আল্লার রহমতে জানি। কারণ আমার বাবা বেশিরভাগ সময়ই এই ঠান্ডা জনিত কারণে অসুস্থ থাকে তো। টুকটাক এইভাবেই আরকি জেনে গিয়েছি।

উম বয়স বয়স্ক মানুষের ঠান্ডা জনিত সমস্যা ই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

এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তো এই কারণে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কিছু খাদ্যাভ্যাস সুষম খাদ্যর দরকার। খাদ্যভ্যাস মানে খাদ্য সুষম খাদ্য খাদ্য অভ্যেস আমাদের আসলে বাংলাদেশে সবই তো বেশিরভাগ খাবারেই আরকি ভেজাল। আমরা সঠিক নিয়মে খাওয়া দাওয়া করি না। সঠিক পুষ্টিটা আমরা পাইনা আসলে। হম ঠিক বলছেন আপনার আহ কেন যে এইসব না করে? আমরা junk food খাই। আমরা খুব কম খাই। আমাদের culture টাই ওরকম হয়ে গেছে। প্রাচীন কাল থেকে অবশ্য মুঘলরা শাসন করছে তো আমরা একটু ভালো করেই বেশি খাই।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 তাহলে আল্লা রহমতে অনেক সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো। চাইনিজ কিংবা কোরিয়ানরা শাসন করতো তাহলে তো আমরা শুধু soup ই খেতাম। জি মুঘলরা তো মনে করেন যে, তেল তেল ছাড়া ওদের কোনো কথা নাই।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 যেইটা বলছি সুন্ সব দিক থেকে যেইটা বলছি সুন্। এখন কিন্তু বয়স্কদের একটু বিশেষ যত্ন নেওয়া উচিত বয়স্ক মানুষদের এই শীতের মধ্যে ঠান্ডা যেন না লাগে বেশ বেশ careful হওয়া উচিত। কি বলেন? জি সেটাই আসলে। আসলে আমাদের যে মাঝামাঝি সময়টা আমরা যে যুবক বা তরুণ তরুণ প্রজন্ম, এদের এদের ক্ষেত্রে effect টা কম করে। আর বয়স্ক আর শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যায়। আর এই কারণে হলো তাদের উপরে effect টা বেশি পরে তারা সহ্য করতে পারে না। আচ্ছা শিশুদের এমনি ঠান্ডা বাতাস শিশুদের বিশেষ ধ্যান দেওয়া উচিত। খাদ্য সুষম খাদ্য খাওয়ানো উচিত। কারণ এক শিশু অবস্থায় যদি আপনার ই অপুষ্টি হীনতায় ভোগে তাহলে আপনার ওই ঐটা cover করবে সারাজীবনে আর কোনো recover হবে না।

সারাজীবন এই জন্যে শিশুদের একটু বিশেষ ভাবে খাদ্য আহ নিয়মিত দেওয়া উচিত। একটু শাকসবজি ফলমূল সবকিছুর মিশ্রনে সবকিছু মিলিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ আমরা~ আমরাও অবশ্য dietitian দের কাছে যাই না, dietitian দের কাছ থেকে একটা

উম একটা খাদ্য chart করে নিলে আহ dietitian দের মাধ্যমে তাহলে ঐটা better হবে আমাদের জন্য মনে হয় কি বলেন? জি সেটাই কারণ আসলে অন্যান্য দেশে নিয়ম অনুযায়ী অন্যান্য দেশে ওরা সবাই খুব punctual খুব নিয়ম কানুন মেনে চলে। খুব সুন্দর ভাবে life টা lead করে নিয়মের মাধ্যমে। ওদের একটা ডাক্তার সবসময় family doctor থাকেই।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

আহ পানিদূষণ পানিদূষণ আর অন্যান্য দূষণে তো আমরা আগে আছি। কারণ লোকের দূষণে একটু বাংলাদেশ first. আহ আমরা ভেজাল খাদ্যেও তো আমরা first মোটামুটি। খাদ্যদ্রব্যের মধ্যে আপনার test এর যে রং দিচ্ছে কাপড়ের কাপড়ের রং দিয়ে খাবার তৈরী করতেছে।

এটা যে হ্যাঁ এটা নিয়েও যে সেদিন একটা news হয়েছে।

জি জি TV তে আমি দেখলাম। এইটা আপনার এই যে ঢাকার খুব নাম করা একটা আর কি আহ খাবারের রেস্তোরা।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 সে নিজেই খেলো না। কর্মচারীদের বলা হলো তোমরা খাও খেলোনা। আমি যতদূর জানি আপনি তো এই restaurant এই আসেন।

আপনাদের restaurant এর অবস্থা কি? আমাদের এখানে সবথেকে মূল মূল কথা যে, খাবারে স্বাদ দরকার নেই safety টা দরকার। আমি তো নিজেও দেখি kitchen এ মাঝে মাঝে যেয়ে দেখি। এরা খুব সুন্দর ভাবে রান্না করে হ্যাঁ যে দেয় না যে তা নয় Testing salt টা ব্যবহার করে তারপর আপনার baking soda, corn flour এইগুলোতো লাগবেই। এগুলো ছাড়া তো খাবার হবেই না। এইগুলো

জি জি এগুলোও ক্ষতিকর। এগুলোও তো ক্ষতি করে। হম চাইনিজ রান্নায় তো সস টস অনেক বেশি use করা হয় নাকি? জি জি সস খুব বেশি use করা হয়। তবে এখানে কিছু কিছু সস এরা নিজেরা তৈরী করে। টমেটো কিনে এনে সস তৈরী করে। গুড় কিনে এনে এরা একটা তমিয়াম সস আহ তৈরী করে। কিছু কিছু সস এরা নিজেরা তৈরী করে। এই জন্য আরকি মানুষ উম তৃপ্তি feel করে খেয়ে।

হ্যাঁ মাছের জন্য মাছের preparation তৈরী করে কোরাল মাছ রূপচাঁদা মাছের preparation করে।

শিবপুর তো আমাদের health এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের

কিন্তু আসলে syndicate এর জন্য আমরা খেতে পারি না। Syndicate sea food এর syndicate Sea food এর syndicate এর ধরেন আমরা যদি সমুদ্র এলাকায় যাই সামুদ্রিক এলাকায় যাই, ওখানে আমরা যে রূপচাঁদা মাছটা চারশো পাঁচশো টাকায় খেতে পারবো। সেটা আমাদের ঢাকায় এসে বা অন্যান্য জেলায় এসে, সেই মাছটা বারোশো পনেরোশো টাকা হয়ে যায়। আহ যেইভাবে করা fry করে এতে কি স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর হয়? নাকি আহ এইটা যেহেতু fry করতেছে, এরাতো fry তো তেল ছাড়া করে। এরাতো সবসময় fry করতেছে আর সর্ষের তেল টেল একটু হালকা করে দেয়। এরা তো আর deep fry করে না ভেজে ফেলে না। barbeque করে, এটা ভালো।

জি জি এটা ভালো এটা স্বাস্থকর। আদিম যুগের মানুষ যেভাবে খেত পুড়িয়ে। সেভাবেই খাওয়া হচ্ছে যাক এগুলো ভালো আহ তবে sea food তো আমাদের আহ বিভিন্ন রকম mine~ mineral দেয়।

sea food আমাদের জন্য খুবই ভালো খুবই ভালো।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 অক্টোপাস available ঢাকাতে পাওয়া যায় available. কিন্তু আমরা তো মফস্সল এলাকায় বা অন্যান্য জেলায় একটু কম পাবো। অক্টোপাস কি? সে খাওয়া কি ভালো শরীরের জন্য? আপনি জানেন? অক্টোপাসটা আমি basically খাই না। আমার ভালো লাগে না। তবে এটা নাকি খুব পুষ্টিকর। অক্টোপাস তারপরে স্কুইড এগুলা খুব ভালো। কিন্তু আমার কাছে কেমন যেন জি আলহামদুল্লিয়াহ ভালো আছেন। aunty র নাকি পায়ে ব্যাথা ছিল? ঠান্ডার সময় তো পায়ে ব্যাথা বেদনা লাগে। ব্যাথা বৃদ্ধি পায়। আম্মুর পায়ে ব্যাথা ছিল পায়ের গোড়ালিতে হটাৎ করে ব্যাথা হয়েছে। এখন আল্লার রহমতে ভালো আছে। আর আব্বুর তো ঠান্ডা লাগছিলো। এই যে মাঝখানে যে শৈত প্রবাহটা আসছিলো এই সময় আর কি আব্বু এমনও হয়েছে দুই তিন রাত ঘুমাতেই পারেনি এই ঠান্ডায়। আর ওই যে আপনার diabetes আছে নাকি কারো? জি জি diabetes আমার আব্বুর আছে। তাহলে তো একটু সাবধানে থাকতে হবে। সেরকম হলে diabetes এর নিয়ম মেনেই জীবনযাপন করে। খাওয়া দাওয়া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 ক~ কতদিন ধরে আহ diabetes? আমি হওয়ার আগ থেকে diabetes. আহ ত্রিশ বছরের হয়ে গেছে মোটামুটি। আহ সাতাশ বছর তছর হয়েছে। আমার বয়স ছাব্বিশ।

হম সে সেও খুব maintain করে সেও সুস্থ আল্লার Diabetes টা main হচ্ছে রোগ নয়। diabetes টা হলো একটা মানে আহ এটা স্থায়ী একটা virus শরীরে ঢুকে গেলো স্থায়ী একটা জিনিস। সেটাই কিন্তু maintain করতে পারলেই মোটামুটি ভালো থাকে। Maintain না করতে পারলে diabetes তো আপনার অন্যান্য organ গুলো ধ্বংস করে দেয়।

আমার ফুফা ছিলেন, আমার ফুফার diabetes ছিল, লিভারের সমস্যা ছিল। তাকে ডাক্তার দুধ খেতে মানা করেছিল। চিনি খেতে মানা করেছিল। তেল মসলা খেতে মানা করেছিল। সে একচেটিয়া গরুর দুধ এক কেজি এক কেজি এক জায়গায় বসে খেয়েছে। এরকমও হয়েছে সে আম দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মাকায়ে সবসময় খাইতো। সে এখন আর আহ তেল মসলা ছাড়া খাইতে পারতো না। গরুর মাংস খাসির মাংস সবসময় ভালো মন্দ খাইছে। খেয়ে কি হলো?

জি জি জি তার লিভার টিভার পচে একদম সে পেট টেট ফুলে সে অল্প কয়েকদিনের ভিতরে সেইভাবে মারা গেলো। সেই তো খাওয়ার জন্য জীবন জীবনের জন্য খাওয়া না। কিন্তু আমাদেরতো জীবনের জন্য খাওয়া উচিত।

আমরা যদি একটু maintain করতে পারি আমাদের এই জিব্বটা তাহলে আল্লার রহমতে আমরা ভালো থাকতে পারবো।

এই বিগত দুই তিন মাস দুই মাস এক মাস হয়েছে আমি চিনি ছেড়ে দিয়েছি। কিছু কিছু জিনিস আছে আমরা নিয়ন্ত্রণ পারবো। আর কিছু কিছু জিনিস আছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তা আমরা যেগুলো নিয়ন্ত্রণ করতে পারবো সেইসব গুলো সাধ্যমত আমাদের অবলম্বন করা উচিত। এ সা~ সাস্থই সকল সুখের মূল একটা কথাই তো আছে।

আমার যদি এক কোটি টাকাও থাকে তাহলেও কিন্তু লাভ নেই, যদি আমি সুস্থ না থাকি। এটাই শারীরিক সুস্থতা সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মানসিক সুস্থতাও দরকার আছে।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

হম হম না আসলে এরকমটাই হয়ে গেছে ইদানিং। আর আহ মানুষই স্বাস্থ খারাপ বার করা নেই কিন্তু ওই যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। মানুষজন মানে খারাপ পথে অগ্রসর হয়। সন্ত্রাস বেড়ে যাচ্ছে। হম এটা ভালো বলছেন সন্ত্রাস বাড়তেছে নেশা নেশা জাতীয়

মানে সর্ব সকল সকল অশান্তির মূল কারণই মানসিক ব্যাপারটা।

ঠিকাছে আসিফ~ আসিফ সাহেব আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনার সাথে কথা বলেও ভালো লাগলো। ভালো থাকবেন সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু মাস খাবারে জিনিসের order দেবার ছিলো আর আমার বাড়ি তে একটা অনুষ্ঠান আছে সে জন্য কিচ্ছু order দেয়ার ছিল. আমার বাড়ি তে অনুষ্ঠান তা আছে না যদি আহ extra charges লাগে আমি ওটা দিতে রাজি আছি. তো please একটু দেখুন যদি আহ আপনি আগে order তা নিয়ে নিন তাহলে আপনার সুভিদা হয়ে যাবে আর কি. হা ঠিক আছে, ঠিক আছে আপনি দেখে নিন. হয়ে যাবে না, আচ্ছা, লিখুন তাহলে দু KG বাসমতি rice,

আচ্ছা তাহলে এক কাজ করুন, কত KG pack এর সাথে ফ্রি আছে ওটা? তাহলে এক কাজ করুন এক KG ইন্ডিয়া গেট, আর এক KG দাওয়ত করে দিন. ঠিক আছে শাহী বিরিয়ানি মশলা আছে এভারেস্ট এর?

Quantity যে pack টা আসে, যে fifty rupees এর যে pack তা আসে ওটা দিয়ে দিন.

Next আপনি এক কাজ করুন আমাকে বারো খানা wafers এর packet লাগবে, হা হা বলুন হা,

আচ্ছা cold drinks এর ওপর কি কোনো offer আছে?

মানে এক liter পেপসি free আছে, চারটে পেপসি. আচ্ছা মানে ওই এক liter ই তো হলো. আচ্ছা split করে তাহলে আপনি এক কাজ করুন, চার তে চার তে আঠটা bottle করে দিন আর ওর সাথে যে offer. তা আছে ওটা দিয়ে দিন. দু liter এর bottle তাই তো hello হা হা দু liter এর bottle গুলোর কথা বলছেন তো ঠিক আছে তাহলে তাই করে দিন. Next আমার লাগবে চার কিলো চিনি।

হা হা বলুন না এক KG করে চারটে Split করে দেবেন। হা আর আপনাদের কাছে কি sugar হবে তাহলে ওটা দু KG করে দিন দু KG trust এর packet তা দেবেন। না না এক কেজির তো packet আসে ওটা.

Next আমার frozen food লাগবে দু ছ packet চিকেন সালামী। available নেই, তাহলে sauces আছে? আচ্ছা medium size ই ছ packet করে দিন, হা,

আচ্ছা, তাহলে fourteen piece ছ তা করে দিন. আর, next chicken naughts আছে? Macken চাই তো ওটা আপনি বারো Packet করে দিন.

আচ্ছা তাহলে তাই করে দিন.

একটা vanilla দিন একটা chocolate দিন. আর, আর, একটা কি without sugar যেটা আছে, ওটা কি available আছে? না না আপনি একটাই দিয়ে দিন ওটা. আর আপনি এক কাজ, হা next next আমার গোটা মসলা কিছু লাগবে, জিরে দেবেন জিরে আড়াইশো গ্রামের packet,